দেওয়ালে সরকারি কিছু ঘোষণা ল্যাখা রয়েছে।

ঠাকুরের পায়ের নীচে একটা ঘটি গামছা দিয়ে ঢাকা রয়েছে।

কমলা সাদা সবুজ রংগের।

নদীতে একটা জল জাহাজ ডোর দিয়ে বেঁধে রেখেছে।

একটু দূরে উঁচুতে হাইরোড রয়েছে।

নোডির একপাশে কিছুটা ফাঁকা ফাঁকা করে সোলার লাইট দেওয়া আছে।

দোকানে একটা লোক চেয়ারে বসে আছে।

একটা ইলেকট্রিক বোর্ড সাথে মোবাইল চার্জার লাগানো রয়েছে।

একটু দূরে একপাশে একটা সাদা রঙের বাড়ি রয়েছে।

সামনের গেট কালো রঙ্গের গিরিল দেওয়া আছে।

তার পাশে রয়েছেন সি ও একটি ফোন নাম্বার দেওয়া আছে।

অনেকগুলি কাঠের ব্রেঞ্চ সারিবদ্ধভাবে সাজানো আছে।

উপরে দুটি ফ্যান ঝোলানো রয়েছে।

যা পাইপের টিউব উৎপাদনে ব্যবহৃত হয়।

এটা একটা ঘোরার জায়গা লক্ষ্য করা যায়।

এর মাঝে বাচ্চাদের ঝোলাঝুলি করা জন্য লক্ষ করা যায়।

এটা হল কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ।

সাদা নীল রঙের দেখা যাচ্ছে।

এটা একটা প্ল্যাটফর্ম নিউ কুচবিহার।

প্ল্যাটফর্মের মাঝখানে একটা সাইনবোর্ড বানানো আছে পাকা করা হলুদ রঙের।

প্ল্যাটফর্মের বা পাশে তিনটি রেললাইন লক্ষ্য করা যায়।

টিশার্টগুলি অনেক কালারের দেখা যাচ্ছে।

তার পাশে পাকা করা আর একটা সাইনবোর্ড আছে।

দোকানটির ভিতরে দুটি জেরক্স মেশিন আছে অর সি_এস_সি ও কিছু পত্রিকা লাগানো আছে।

দোকানদার দু জায়গায় চাউমিন প্যাক করছে।

গেটের মাঝখান দিয়ে ফরেস্টের ভিতর একটা কাঁচা রাস্তা দেখা যায়।

খুব সুন্দর করে সাজানো রয়েছে।

উপর সাইডে লাইটিং দিয়ে সাজানো হয়েছে।

রাস্তার পাশে অনেক দোকানপাট রয়েছে।

ভিতরে অনেক রকমের চোখের চশমা দেখা যাচ্ছে।

গুহাটি ধূসর রঙের দেখা যাচ্ছে।

একটু দূরে অনেকগুলো মেয়ে জমিতে কাজ করতে দেখা যায়।

একটি মানুষের হাত দেখা যাচ্ছে হাতে স্টিল কালারের বালা পড়া আছে।

খাওয়া দাওয়ার দুই সাইডে দুটি গাছ রয়েছে।

ড্রেসগুলির উপর নিচে অনেকগুলি বক্স দেখা যায়।